তো সেই অনুযায়ী যতটুকু আছে তাও মোটামুটি আমাদের জন্য ভালো আছে। মানুষ যদি এখনো সঠিকভাবে চলে তাহলে মনে করি সামনের দিকে এরকমই থাকবে।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

hello আমি অজয় বলছে হ্যাঁ আমি শ্রেয়া বলছি, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, হয়তো আজকে আমরা আবার travel টাকে নিয়ে discuss করবো আজকে আমাদের সবারই একটা কম common জায়গাটাতে choose করা আছে tourism এর জন্য যেতে হবে

একটু জোরে কথা বলবেন আপনার কথা শোনা যাচ্ছে না আচ্ছা এবার শুনতে পাচ্ছেন?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

আমি একটা কথা বলবো বলছি দিঘা নিয়ে আশা করছি আপনার দীঘা শুধু ঘোরায় না অনেকবার ঘোরা হবে হ্যাঁ আহ দীঘা actually ওই বেলটাই আমার অনেকবার ঘোরা শুধু দীঘা না দীঘা, মন্দারমণি, তাজপুর, ওই বেলটাই আমার অনেকবার আহ ঘোরা

আমি জানতে চাই যে আপনি একটু আমাকে elaborately বলুন যে আপনি যে কেও মোটামুটি কতবার ঘুরেছেন আর আগের দীঘার আর এখনকার দীঘার মধ্যে কি difference দেখেছেন দেখুন আহ দীঘা বলতেই তো মানে বাঙালীর প্রিয় জায়গা বলতে সে তো আহ দীঘা মানে দীপু দীপুদা যেইটা বলা হয় আর কি দীঘা, পুরি, দার্জিলিং

সেটা করো না আরো detail এ যে আপনি কীভাবে যাচ্ছেন কখন গাড়ি নিয়ে যাচ্ছেন কখন train এ যাচ্ছেন train এর experience better না গাড়ির experience better দুটোর মধ্যে difference কি সেটা একটু elaborately বলুন আহ দেখুন আহ train এ মানে দীঘাতে যখনই আপনি train এ যান আমাদের হাওড়া station থেকে আহ train ছারে তো আহ সকালবেলা একটা train আছে যেটা আপনার সকাল আহ দশ নট sorry সাতটা নাগাত ছারে আর যেটা দশটায় পৌঁছে যাই তিনঘন্টা মতো লাগে এছাড়াও আরো দুতিনটে train আছে আগে দূরন্ত ছিল এখন ওটাকে বোধাই হাওড়া দীঘা আহ ইফি train করেছে আর আহ বাস বলতে train গুলো খুবই comfortable এবং খুবই আহ সস্তায় যাওয়া যাই মানে আপনি মানে সব রকম class এর লোকের জন্যই আছে আপনি যদি luxurious ইয়ে তে যেতে চান তাহলে ACtrain টাই যেতে চান যেটা ভার যেতে পারেন যেটার ভাড়া অনেক বেশি আবার যদি normal ভাবে যেতে চান তাহলে chair car আহ বোধাই সত্তর আশি টাকা কিংবা কুড়ি কাটা ticket হবে আহ normal train টার ওটাতে করে যেতে পারেন আহ otherwise আপনি আহ যদি বাসে যেতে চান তাহলে ধর্মতলা থেকে অনেক বাস পাওয়া যাই আহ যেগুলো বিহার যাই চার পাঁচ ঘন্টা প্রচুর বাস আছে পর পর পর পর সারাদিন ধরে বাস আছে এটা ছাড়া নিজের গাড়ি নিয়েও যাওয়া যাই দীঘার রাস্তা খুব বেশি distance না তা আপনি breakfast এর বা lunch এর holt দিয়ে আপনি মোটামুটি পাঁচঘন্টায় দীঘা পৌঁছে যাবেন আর কি

যেটা আর কি আহ both way গাড়ি চলে আর কি তো আরেকটু যদি থাকে কিন্তু ঠিক আছে অসুবিধা হবার কথা না আর তো হ্যাঁ বলুন আপনি আর কোন শোন segment জানতে চাইছেন? আপনি আমাকে এবার বলুন যে আপনি দীঘা কতবার গেছেন কোন কোন বছরে গেছেন এখন recently গেছেন কি না recent যেরকম দীঘাতে অনেক changes রয়েছে তো সেই সম্বন্ধে আপনার কোনো idea আছে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 তো শংকরপুর থেকে আমি গাড়ি নিয়ে দীঘা ঘুরতে গেছিলাম মানে এটা বলছি আপনাকে twenty twentyone এর January মাসে তো দেখলাম যে এখনকার দীঘা আর আমরা যে ছোটবেলার যে দীঘা দেখে এসেছি তার ভেতরে heaven different তো দিঘায় generally যেইটা হয় দীঘাতে আপনি সত্তর টাকারও room পাবেন আবার সাতহাজার টাকারও room পাবেন মানে আহ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 তো আর দীঘার পরে দীঘার ওড়িষ্যার border এর জায়গাটাতে আহ সেই জায়গাটাতে এখন একটা আর কি underdevelope ছিল মানে আহ আমি বলছি ওই র ভাডিন ব্যাপারটা ছিল আর কি

তো অ্যামিউজমেন্ট পার্ক এইসব জিনিস গুলো হয়ে গেছে আমার কাছে সেই জিনিসটা অতটা ভালো লাগলো না তারকারণ হচ্ছে যে আমি শহর থেকে আবার আরেকটা শহরে ঘুরতে যেতে চাইবো না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 মানে আগে তো লোকের কাছে prefer সবসময় দীঘা ছিল because দীঘা একটু মানে cost effective বা আছেও এখনও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 হ্যাঁ তো মন্দারমণিটা hight তো আছেই আর মন্দারমণিটা একটু expensive ও বটে তো জানি না ওইজিনিসটা intentionally করা আছে কি না যাতে mashkel crowd না যাই আর কি মন্দারমণি তে ধরুন আপনি দীঘাতে ধরুন একটা খুব fulfill example দিচ্ছি এক cup চা যদি দীঘাতে ছটাকা দাম হয় মন্দারমণীতে সেইটা পনেরো টাকা দাম হবে তো আহ same with food as well তো মানে দীঘা তে আপনি চাইলে মানে চারিদিকে খাবার বানাই দুটাকা তেও আমি আগের বছর দেখেছি দীঘাতে breakfast করা যাই চারটে লুচি তরকারি দিয়ে দীঘাটে আপনি দশটাকা তে breakfast করতে পারবেন যে জিনিস গুলো হয়তো আহ মন্দারমণীতে আপনি পাবেন না হুম plus দীঘাতে আপনি street food করেন street এর প্রচুর দোকান আছে খাবার restaurant আছে কিন্তু মন্দারমণীতে অতটা নেই মন্দারমণীতে আপনাকে generally আপনাকে আপনার resorts এর ভরসাতে একটু বেশি থাকতে হয় দশ দিনে তো আপনি চাইলে আপনি নিজের hotel তা ছেড়ে আপনি বাইরেও অনেক food option পান কিন্তু মন্দারমণীতে সেইটা নেই correct মানে দীঘাতে আপনার আহ যেটা আপনি একদম right কথা বললেন যে দীঘাতে আপনার basically আপনি food options প্রচুর পাবেন বা আপনি চাইলে hotel এ খেতে পারেন চাইলে বাইরে খেতে পারেন তো বেশির ভাগ লোকে দীঘাতে বাইরেই খাই কারণ বাইরের options অনেক better এবং সব type এর restaurants আছে আপনি যদি wow মোমো চান wow মোমো আছে যদি

আহ যেইটা generally একটু বেশি expensive হয় আর কি তো কারণ ওরা সেই জিনিসটাকে মানে food এই ওরা main অনেকটা টাকা তুলে নেই আর কি হ্যাঁ আতীন মানে ওরা মোটামুটি আপনাকে তিন times food ই যদি hotel এ খেতে হয় তো তখন breakfast আপনি বাইরে অনেক কমে পেতে পারেন কিন্তু hotel এর breakfast অনেক expensive থাকে তো মোটামুটি breakfast lunch dinner বা ওখানে দীঘাতে তো মানুষের easily snacks টাও নেই কারণ এই চায়ের সাথে একটা ঠিক ওই সুমুদ্রর ধরে বসে একটা eveningsnacks খাবার ব্যাপারটাও সবার থাকে তো মোটামুটি fourth times food আপনাকে আহ সবকিছুই hotel থেকে নেওয়াটা quite expensive right তো এবারে কিছুকিছু জায়গায় মানে একধরণে এই জায়গাগুলো যদি থাকে মানে মন্দারমণীও তো এখনো ওই জিনিসটা আছে মানে untouch virgin জিনিসটা আছে মন্দারমণীতে তো সেখানেও না আপনার কাছে hotel এর খাওয়ার ছাড়া আর কোনো option নেই মানে আপনি বাইরে আর কোনো options পাবেন এ আর কি তো হ্যাঁ hotel এই আরকি আপনাকে খেতে হবে যে জিনিসটা খেলে পর আপন তবে অনেক সময় হয় তো লোকে বাইরে তা prefer করে না hygiene এর জন্য তো hotel এ hygiene টাও আঃ একটু better থাকে তো মন্দারমণি তে বাইরের যে options গুলো থাকে সেগুলো অতটা hiclinic হয় না কিন্তু মানে মন্দারমণীতে আমি তিন চার তে hotel এ থেকেছি তিন চার বার গিয়ে একবার থেকেছিলাম যেইটা মন্দারমনির একদম আহ প্রথম hotel মানে first একটা দুটো কি first hotel এ এইটা হবে আহ যেটা এখন আমি necessarily expensive করে দিয়েছে মানে ওটা সবসময় দেখি ওদের huge একটা rate ওরা রেখে দেয় করে তো কেন আমি জানি না মানে অতোটাও expensive হওয়া উচিত না ওই hotel টা ধরেন driven একদম আহ সমুদ্রর কাছাকাছি মানে তুমি sea fetching তো আছেই plus ওগুলো rooms গুলো sea fetching সে কারণটার জন্য ওগুলো একটু high হতে পারে মানে আমি বলছি ওদের যদি একটা normal basic room এর দাম যদি তিন হাজার টাকা হয় আমি ক্যান্ডল উড আহ resort এ হয়তো সেইটা ছাব্বিশসো টাকায় পেয়েছি এবং ক্যান্ডল উড resort হচ্ছে অনেক বেশি আহ polish অনেক বেশি যেটা সাজানো গোছানো আহ room ওদের অনেক special অনেক সুন্দর এবং ওদের service ও যথেষ্ট ভালো শুধু ক্যান্ডল উড resort এ একটা জিনিসই দেখেছিলাম খাবার price টাই একটু expensive মানে আমি বলছি আপনাকে আহ যদি একটা ভেটকি মাছের plate নিয়েছিল আমার সাড়েতিনশো টাকা তো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 cottage এর বোধাই আহ rate ছিল আমার যতদূর মনে পড়ছে আমি দু তিন বছর আগে গেছি তো তখন rate ছিল বোধাই বারোসো টাকা কি চোদ্দোসো টাকা আর যেটা ওদের best room best category room আহ সেইটা ছিল বোধাই তিন হাজার টাকা তার নিচের room টা ছিল বোধাই বাইশো টাকা তো ভাই আর এই room গুলো সবার সাথেই complementary breakfast আছে আহ আপনি যদি ওদের daily food package নেন food package টাও মোটামুটি cost effective but problem একটাই যে ওদের daily food package টা নিলে আপনি আর কি ওরা যা দেবে সেটাই খেতে হবে আর কি আপনি আলা কাটে নিলে নিজের মতো change করে খেতে পারবেন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 মানে এই ধরেনিন বাসে বা এতে গেছে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা by car যাচ্ছে বা car নিয়ে ঢোকার একটা বোধাই কিছু সম্যসা আছে right মানে এইটা একটা খুব important point নীল নির্জনেতে because নীল নির্জনেটা হচ্ছে এমন একটা resort যেটার access তা হচ্ছে আপনাকে একটু

এইবার এইটাতে যেইটা problem হচ্ছে মানে আপনার travel টা depended হয়ে যাই সমুদ্রের জল ওঠা নামার ওপরে তো যেমন হচ্ছে যে দুফুরের time টাতে জল চলে আসে তখন কেও আর আহ যেতে পারবে না আর আরেকটা problem হচ্ছে ওদের যে আহ approach টা মানে ওই সমুদ্র নেবে মানে ওদের যে ওদের যে নিজস্ব parking টা সেইটার আহ একটু খুব বাজে রাস্তা দিয়ে উঠে যেতে হয় তো সেইটা নিজেস্ব parking এ খুব একটা বেশি space ও নেই তো ওরা যেইটা করে সেটা হচ্ছে পাশের একটা resort এ গাড়িটা রাখতে দেয় কিন্তু আহ সেই resort এও approach টা হচ্ছে অনেকটা বালি আর কি তো গাড়ি নিয়ে যাওয়াটা একটু problem হয়ে যাই আর কি গাড়ি অনেক সময় বালিতে আটকে যাই বা এই সব problem গুলো হয় কিন্তু যেইটা হচ্ছে মানে অন্যান্য hotel গুলোতে হয় না তো এই একটা drawback আছে নীল নির্জনেতে আহ তো otherwise মানে আপনি ওদের ওই রাস্তার ওপরে main road এর side এ গাড়িটা রেখে আসতে পারেন সেইটা অনেকটা দূর আর কি তো আপনার একটা tension থাকবে সবসময় যে গাড়ির কি হলো হয়ে গেছে দিঘা, মন্দারমণি, তাজপুর, অন্তত লোকজন মানে prefer করে by car ই যেতে মানে এখন বর্তমানে মোটামুটি ব্যাপারটা সেরমই হয়ে গেছে এখন লোকে খুব ready হয়ে যে কাজটা আহ tenable করছে তো সেখানে নিলর্জনে তো একটা impact মানে ওটা ওদেরকেও ভাবা উচিত বা দেখা উচিত can be done মানে ওদের একটা আহ যে জায়গাটা আপনি ফাঁকা বলছেন সে জায়গাটাতে ওরা একটা parking place করে নিতে পারে আহ নীল নির্জনের নাম দিয়ে

হ্যাঁ মানে এই জিনিসটা যদি ওরা করতে পারে আমি জানি না ওরা এখনো পর্যন্ত সেইটা করেনি কেন মানে ওদের এই আহ এইটা একটা কিন্তু প্রচন্ড বড়ো একটা problem আর কি তো গাড়ি নিয়ে যাওয়াটা ভালো parking ওদের নেই যেটা আরকি ক্যান্ডল উড resort বা একুয়া মেরিন ইন ড্রাইভিং বা বোম্বে beach resort এগুলো অনেকগুলো resort আছে তো ওদের কিন্তু এই জিনিসগুলো খুবই better ব্যাবস্তা আছে এদের কিন্তু সেই ব্যাবস্তাটা নেই আহ this is a আহ মানে basically a problem তো ওটা আমি যখন গেছিলাম তখনও ওদেরকে feedback আমি দিয়েছিলাম তো ওরা বলছিলো যে government এ কিছু একটা বোধাই জিনিসের জন্য জায়গাটা ওই জায়গায় রাস্তা হওয়াটা আহ আটকে আছে তো সেইটা ওরা government এর সাথে কথা বলে আহ resolved করার চেষ্টা করছে but ওই আর কি মানে PWD বা সেই জিনিসটা দাঁড়াতে আহ মানে ঠিক হতে হতে হয়তো অনেক

sorry interrupt করলাম কিন্তু যেটা ওরা যদি parking place টাকে better করে জিনিসটা একটু promote করতে পারে basically ওদের business টাই ভালো হবে because লোকজন অনেকে হয়তো আমি বলতে পারি fifty percent বা sixty কারণ হয়তো ওই কারণটার জন্য হয়তো নীল নির্জনেতে যাই না কিন্তু সেখানে যদি এই system টা হয়ে যাই বা ভালো হয়ে যাই তো সেখানে আমার মনে হয় maximum crowd able করার চেষ্টা করবে right মানে সেইটা হচ্ছে কথা মানে এখন হয়তো যারা train এ যাই বা বাসে যাই তাদের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু otherwise মানে আমি একটা জিনিস আমার মনে আছে আহ আমি সকালবেলা আহ breakfast করছি তখন আমাকে মানে সেদিনকে আমার checkout ছিল

আর জল চলে আসলে ওদের ওই রাস্তা দিয়ে গাড়ি বের করা যাই না তো আপনাকে wait করে থাকতে হবে সেই বিকেল পর্যন্ত যখন জল নাববে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

যে যেরকম ভাবে পেরেছে hotel তুলে দিয়েছিলো তো সেজন্যই এই problem গুলো okay তো আপনি কখনো গেছেন দীঘা বা মন্দারমণি? হ্যাঁ অনেকবার আমার মোটামুটি দীঘা তিনবার থেকে চারবার ঘোরা আর মন্দারমণিও তিনবার আচ্ছা আচ্ছা তো কোনটা better লেগেছে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 plus আহ সবচেয়ে বড়ো factor যেটা হচ্ছে মন্দারমণির resort বা hotel গুলো যেগুলো হচ্ছে সবকটাই sea facing তো আপনি যদি আহ একদম কোনো নিরিবিলি কোনো জায়গায় যেতে চাইছেন যেখানে আপনার প্রচুর stress হয়ে গেছে আপনি একটু peace চাইছেন বা চুপচাপ বসে থাকতে চাইছেন বা বেশি কোথাও ঘুরতে চাইছেন না তো সেখানে আমার মনে হয় best হচ্ছে rest নেওয়ার জন্য মন্দারমণি best হয়ে যাবে আপনি আহ room এ থাকলেন দুফুর বেলাটা lunch ফাঞ্ছ করলেন একটু rest নিলেন আপনি বিকেল চারটে পাঁচটা থেকে ওখানে sea side এ আহ সবকটা আহ hotels এ sea bed আছে সে sea bed টার ওপরে বসে বসে মোটামুটি আপনি পাঁচ ছঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারেন কারণ পুরো সমুদ্রটা সা~সামনে দিয়ে দেখা যাই আর সন্ধে বেলা ওখানে moon light টা পরে ওই যে reflexion টা waves এর সাথে মানে অসাধারণ লাগে দৃশ্যগুলো মানে আপনি আপনার সবকিছুই view করতে পারেন মানে দীঘা sea beach এ কি হচ্ছে আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে beach টাকে দেখতে পাচ্ছে মন্দারমণি resort সেগুলো হচ্ছে সবকটাই sea face এ তা আপনি ওই time টা খুব ভালোভাবে করতে পারেন যদি আপনি একটু নিরিবিলি জায়গা বা আপনি যদি একটু peaceful location খুঁজছে সেজন্য আমার কাছে সবসময় recommended মানে আমরা যখন stress হয়ে যাই তখন আমরা মন্দারমণিতে যাচ্ছি তো rest নিতেই যাচ্ছি তো তখন আমাদের কাছে মন্দারমণিটা prefer এই জন্যই হয় because ওখানে crowd টা থাকে না আপনি beach টাকে খুব ভালোভাবে enjoy করতে পারেন সেটাই তো আহ beach টাকে enjoy করতে গেলে আর কি আপনার ঐজায়গাতেই যেতে হবে আর কি তো আরেকটা শুনেছি আমি যে মন্দারমণির beach টা অনেক এটা পরিষ্কার মানে comparatively দীঘার beach এর থেকে আহ মন্দারমণির beach টা নাকি অনেক বেশি হ্যাঁ কারণ ওখানকার crowd কম ওখানে লোকজন ওরমভাবে তো হয়না না মানে যে যেভাবে আমাদের দীঘাতে crowd চান করছে নোংরাতেই যে তো ওখানে মন্দারমণিতে ওরকম হয় না ব্যাপারটা তো মন্দারমণির beach গুলো এজন্য পরিষ্কার plus আপনি beach টাতে অনেক ভালো time spend করতে পারেন সেটাই beach এ ওই time টা অনেক বেশি spend করা যাই আর ওদের ওই beach shacks type এর যেগুলো করা থাকে আহ সেগুলো অনেক বেশিভাগ ওদের hotel এই সেই sea bed বা type এর করা থাকে আহ যেগুলো আর কি বেশ ভালো আর কি ওখানেই ওরা food serve

আছে আহ আরেকটার বাবুরাম জলপাইটা খুব সুন্দর রাস্তা ওখানে যাওয়ার মানে রাস্তাটি খুবি সুন্দর দুপাশে গাছ আর মাথায় রোদটা পুরো সোজাই চলে যাই মানে ওটাও একটা খুব সুন্দর private জায়গা কেও যদি long drive পছন্দ করে ওটাতে explore করতে পারে

তো ওখানে যত ওই fishing trawler গুলো আছে সেগুলো আসে আর কি তো আরেকটা আহ তাজপুর টাও বেশ ভালো তাজপুরটা হচ্ছে তো আহ nuclear power station বা আহ ওটাকে ফে ফের replay power station বলছি ওটাকে port করবে বলে এখন অনেক কিছু restriction জেনেছে but তাজপুরটাও বেশ আহ সুন্দর আর কি মানে এখন সেই commercial ব্যাপারটা হয়নি

তবে এই বছর তাজপুরে মানে এইবছর না last to last year আমরা যখন গেছিলাম মানে তাজপুরে একটা drives আমরা গেছিলাম শংকরপুরে ওখান থেকে তাজপুর একটা drive এ গেছিলাম সেখানে আমি দেখলাম যে তাজপুরটা অনেকটা বেশি এখন ভালো হয়েছে ওখানে আরো কয়েকটা খুব ভালো ভালো থাকার জায়গা হয়েছে যেগুলো আগে তাজপুরে ছিল না আহ কিন্তু তাজপুরের আহ resort গুলো sea facing না কিন্তু sea এর কাছে যেরকম দীঘাতে আছে

মানে পোকা মাকরটাও একটু ground floor বলে একটু বেশি আসে আর কি তো যদি এখন second floor বা first floor এর কোনো room হয় সেখানে আর কি আহ অনেকটা better থাকে তো ground floor এ এই problem গুলো হয়ে থাকে যে খুবি আঃ স্যাতস্যাতে type এর বা পোকামাকর এইসব জিনিসগুলো আহ খুবি আহ problem হয়ে থাকে আর কি তো generally আমি আহ ground floor এর room গুলো একেবারেই আহ পছন্দ করি না generally সবাই সেইটা avoid করে কিন্তু না পেলে কিছু করা যাই না লোকের হ্যাঁ তাজপুরের multistoreyed structure বোধাই খুব কমই আছে বেশির ভাগ হচ্ছে তাজপুরে আহ ground floor এই আহ room গুলো রয়েছে আহ আরেকটা আহ চাঁদপুরে এখন যেটা চালু করেছে প্রচুর home stay চালু করেছে চাঁদপুরে হুম আচ্ছা তা আপনি চাঁদপুর গেছেন আহ চাঁদপুরে যায়নি কিন্তু ওর সামনে দিয়ে গেছি actually ওখানে একটা made in drive মতো করেছে যেটা পুরো টানা আরকি উদয়পুর থেকে আহ চাঁদ জুনপুট পর্যন্ত টানা হচ্ছে রাস্তাটা তো চাঁদপুর জায়গাটা হচ্ছে আপনার তাজপুর আর শংকরপুর এর মাঝামাঝি তো ওই রাস্তাটা পুরো একদম আহ সমুদ্র বরাবর করেছে but শুনেছি যে এই আমফান এর সময় নাকি অনেক কিছু ক্ষতি হয়েছে ওই জায়গাটাতে তো অনেক মানে ওটা বড়ো disaster হয়ে গেছে প্রচুর লোকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ছে আহ ওই জায়গাতে নাকি এটা শুনেছি but আমি recently pandemic এর জন্য তো কোথাওই যেতে পারি নি তো দীঘার কি status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 তো এখন নাকি পুরো রাস্তাটাই ভেঙে গেছে

তো সেইটা যদি হয়ে থাকে মানে its a wastage of money আর কি আহ অনেক কষ্ট করে ওই জায়গাটাকে build up করছিল তো এইটা একটা আহ problem আরকি যদি হয়ে থাকে আরেকটা জায়গায় ঐদিকে দীঘার পরে আছে জেতার নাম হচ্ছে তালশাড়ি আহ আপনি গেছেন কি না জানি না তালশাড়ি তা খুব সুন্দর জায়গা ওখানে আঃ গেছেন আপনি হ্যাঁ লাল কাঁকড়াটা দেখা যাই তো দীঘা কে base করে কোথাও গেছেন তালশাড়ি টা ঘুরেছি দীঘা base করে উদয়পুর তালশাড়ি

তালশাড়ি মোহনা একই আরেকটা জায়গায় যেটা বেশিরভাগলোক যানে না সেইটা হচ্ছে বীচিত্রপুর বীচিত্রপুর একটা খুব সুন্দর destination সেইটা basically উড়িষ্যার পরে আহ উড়িষ্যার ভেতরে তো ওটা হচ্ছে আহ ওখানে একটা boat ride হয় আর কি তো ওখানে olive statles দেখা যাই আহ তো দীঘা থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরে ঢুকতে হয় উড়িষ্যার দিকে তো ঐখানে খুব সুন্দর আহ একটা destination আছে একদম সমুদ্রর মাঝখানে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

কিন্তু ওখানে গেলে factor টা হচ্ছে যে অনেক আহ সকাল সকাল যেতে হয় মানে বারোটার ভেতর যেতে হয় otherwise মানে জল নেমে গেলে আর ওখানে যাওয়া যাই না তো এই জিনিসটাই হচ্ছে কারণ ওখানে অনেকবার গেছি আমরা যে দেরি করে গেছি তো সেখানে আর আর কি যাওয়া জানি তার কারণ টা হচ্ছে ওখানে জল নেবে গেছে ঠিক আছে যে আপনার থেকে অনেক কিছু জানা গেলো আজকের discussion টা এখাইনেই শেষ করি আপনি sea side এ আর কোথাও গেছেন দীঘা ছাড়া হ্যাঁ sea side এ আমি আহ তালশাড়িতে গেছি এ তালশাড়ি বলছি আপনার আহ তাজপুর গেছি শংকরপুর গেছি না আমি বলছিলাম যে আপনাদের বাড়ি গুলো তো সব বরং তাজপুর মন্দারমণি আহ বা তালশাড়ি এগুলো সবই তো হচ্ছে বেঙ্গলে তো আপনি offbeat বা অন্য জায়গায় কোনো মানে out of bengal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 ভাইজ্যাক গেছেন তো আহ বা গোয়া বা এরোকো কোনো

তো কোনটা মনে হয়েছে better গোয়া সম্পূর্ণটাই অন্যরকম মানে গোয়াতে দুটোই life miss party life ও miss গোয়াটা সম্পূর্ণ একটা আহ ঠিক আছে আজকে discussion টা এখানেই শেষ করি ঠিক আছে আহ ঠিক আছে আহ অনেক ধন্যবাদ সেরা আপনার time দেওয়ার জন্য আজকে আহ দীঘা সম্মন্ধে ভালো discussion করা গেলো আবার কোনো না কোনো সময় আমরা কোনো discussion thank you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

আমি তো ওই অমরনাথ যাত্র্রা থাকে ফিরলাম বাবা, মা, আমি কিছুক্ষনের জন্য বন ঘুরতে গেছিলাম। ও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 খুব ভালো করেছো। এ মা আগে বললে তো আমাদের সাথেই চলে যেতে পড়তে। কত ভালো হত একসাথে সবাই মিলে ঘুরা যেত। হ্যাঁ আগে থেকে জানলে অবশ্যই তোমাদের বলতাম আমারও তো আর জানতাম না সে ঠিক আছে আম তোমার তুমি আমাকে ওখানকার ব্যাপারে কিছু বলবে। প্রথমে তোমকে জানতে হবে ভারতের অমরনাথ মুন্দিরটা কোথাই তুমি অমরনাথ মুন্দিরে এখান থেকে প্রায় আহ পেহেলগাঁও থেকে উনত্রিশ kilometre দূরে তিনহাজার আটশো অষ্টআশি meter উচ্চতাই অবস্থিত। প্রথমেই তোমকে Jammu tawi express করে Jammu গিয়ে নামতে হবে ওখান থাকে পেহেলগাঁও গিয়ে then তোমাকে অমরনাথ যাত্ৰা শুরু করতে হবে।